ইন্ট্রোডাকশন টো পান কার্ড এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব পান কার্ড সম্পর্কে পান কার্ডের স্ট্রাকচার এবং বৈধতা পান কার্ডের প্রয়োজনীয়তা এবং নিজের পান কার্ড সম্পর্কে জানা
পান কার্ডের মানে হল পারমানেন্ট একাউন্ট নাম্বার পান কার্ড এইরকম দেখায়
এটি 10 অঙ্কের আল্ফা নিউমেরিক কম্বিনেশন যা আইন সংস্থা দ্বারা জারি করা হয়
এটি ভারতীয় আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়
পান কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সনাক্তকরণ করা এবং সেই সংস্থার আর্থিক আদান প্রদানের তথ্য রাখা
পান কার্ডের তথ্য পান অনন্য জাতীয় এবং স্থায়ী হয়
ঠিকানার পরিবর্তন দ্বারা এটি প্রভাবিত হয় না
একাধিক পান কার্ড রাখা অবৈধ
কারা কারা পান কার্ড পেতে পারে
ব্যক্তি
কম্পানি
হুফ অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি
ট্রাস্ট এবং অন্যান্য সংস্থা
কেনো আমাদের পান কার্ড প্রয়োজন
পান কার্ড গুরুত্বপূর্ণ ফটো আইডি প্রমাণ হিসাবে কাজ করে
পান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে
সম্পদ ক্রয় বা বিক্রয় করতে এটি সাহায্য করে
এটি প্রাপ্য কর যোগ্য বেতনের উপর অ্যাকাউন্টিং উদ্দেশ্যে ব্যবহৃত হয়
আয়কর রিটার্ন ফাইল করতে সহায়ক হয়
শেয়ার ট্রেডিং এর জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে ডকুমেন্টারী প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়
ব্যাংক থেকে 50000 এর অধিক টাকা তোলার জন্য ডকুমেন্টারী প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়
এই টুল কর খেলাপির উপর নিয়ন্ত্রণ রাখতে আইটি বিভাগের সহায়তা করে
এটি পরোক্ষভাবে তাদের ক্রেডিট হিস্ট্রি যাচাই করে সম্পন্ন করা হয়
এটি টাক্স ডিডাকশনসহ আত সোর্স প্রাপ্ত করতে ডকুমেন্টারী প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়
পাসপোর্টের আবেদনের জন্য এটি ডকুমেন্টারী প্রমাণ
ঠিকানা পরিবর্তন করতে এবং অন্যান্য কিছু প্রাসঙ্গিক তথ্য প্রাপ্ত করতে
50000 এর অধিক টাকা ফিক্সড ডিপোজিটের জন্য
25000 এর অধিক টাকা হোটেল বিল এবং ভ্রমণ খরচ শোধ করতে
ক্রেডিট কার্ড জারি করার আবেদনের জন্য
টেলিফোন সংযোগের আবেদনের জন্য
পান এর স্ট্রাকচার এইরকম হয়
প্রথম পাঁচটি ক্যারেক্টার অক্ষর তারপরের চারটি সংখ্যা এবং শেষের ক্যারেক্টার অক্ষর
প্রথম তিনটি অক্ষর এএ থেকে জ্জ পর্যন্ত অক্ষরের ক্রম হয়
চতুর্থ ক্যারেক্টার কার্ড ধারকের ধরণ সম্পর্কে বলে
প্রতিটি মূল্যায়ন অনন্য হয়
ব্যক্তির জন্য P কম্পানির জন্য C হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য H ফার্ম এর জন্য F অ্যাসোসিয়েশন অফ পার্সন্সের জন্য A ট্রাস্টের জন্য T বডি অফ ইন্ডিভিজ্যুয়ালসের জন্য B লোকাল অথারিটির জন্য L আর্টিফিশিয়াল জুরিডিকল পার্সনের জন্য J গভর্নমেন্টের জন্য G পান এর পঞ্চম ক্যারেক্টার ব্যক্তিগত পান কার্ডের ক্ষেত্রে ব্যক্তির সার নেম বা লাস্ট নেমের প্রথম ক্যারেক্টার প্রদর্শিত ইমেজে সারনেম হল যাদব তাই পঞ্চম ক্যারেক্টার হল ই
কম্পানি হুফ ফার্ম বা অন্য ধরনের পান কার্ডের ক্ষেত্রে সত্তা ট্রাস্ট সোসাইটি সংস্থার নাম
এখানে ট্রাস্টের নাম হল শানোজ তাই পঞ্চম ক্যারেক্টার হল স্
শেষের ক্যারেক্টার হল আল্ফাবেটিক চেক ডিজিট
পান কার্ড জারি করার তারিখ পান কার্ডের ডানদিকে উল্লেখ করা হয়
নতুন এবং বিদ্যমান পান নম্বর বৈধ বা যাচাই করতে নিম্ন লিঙ্কে যান
সংক্ষেপে এখানে শিখেছি পান কার্ড সম্পর্কে
পান কার্ডের স্ট্রাকচার এবং বৈধতা
পান কার্ডের প্রয়োজনীয়তা এবং নিজের পান কার্ড সম্পর্কে জানা
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ